সেখানে একটা নি কালো রঙের একটা সাদা রঙের একটা নীল রঙের আর একটা সাদা রঙের আর একটু দূরে কালো রঙের গাড়িগুলো দাঁড়িয়ে আছে।

এটা-আ আমি যীশু খৃষ্টের মূর্তি দেখতে পাচ্ছি। যেখানে যীশু খৃষ্টকে--

আমি একটা দৃশ্য দেখতে পাচ্ছি কোনো একটা হেলথ কেয়ার দৃশ্য যেটাকে স্টেট ইনস্টিটিউট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েল কেয়ার লেখা আছে ।

দেখার জন্য সম্ভবত এটা ক্রিকেট খেলা হচ্ছে। এখানে গ্রাউন্ড -এর ফটো টা সুন্দর ভাবে নেওয়া হয়েছে। ।

কলেজ -টা খুবই সুন্দর। স্বচ্ছল ও --

কোনো একটা লজ -এর ফটো দেখা যাচ্ছে এটা। এখানে অনেক ধরনের লাইটিং -এর ব্যবস্থা করেছে।